না sir এইটা কিন্তু আমি আপনাকে এই জন্যে আমি তথ্য টা আপনাকে দিতে চাইবো আমাদের যেটা আপনাকে বললাম যে premium credit card একটা premium credit card এ যেটা reward point থাকে ঠিক আছে? সেইটা আর একটা normal credit card এ যে reward point থাকে বা আহ milestone reward থাকে সেগুলো কিন্তু huge difference আছে, শুধু আমাদের bank এর

আপনি বছরে আপনি আহ আপনি মাসে যদি আপনি দুশো টাকার above petrol ভরান, আপনি বারোসো টাকার reward আহ sorry বারোসো টাকার আপনার search charges লাগবে না yearly, yearly আপনি বারোসো টাকা শুধু save করতে পারেন petrol এর ক্ষেত্রে search charges এ সাথে সাথে আপনি যখনই আপনি online shopping করবেন আপনি one percent আপনি reward back পাবেন

yearly আহ বারো টা ticket sorry yearly ছ টা ticket আপনি free পাচ্ছেন, মানে ছটা ticket মানেই আপনার একটু যদি costly দেখেন তালে কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। ওগুলো তো রয়েছেই but আমি যখন কোনো একটা কিছু কিনতে যাবো মানে ধরুন বড় কিছু একটু সামান্য

sir অবশ্যই আজ হয়তো আপনার limit কম কিন্তু আপনি যে continues use করছেন আপনার permanently তো এই limit টা কম থাকবে না, না একদিন না একদিন

অবশ্যই sir কিন্তু সেইটার জন্যে তো একটা time period থাকে sir, a~atleast এক বছর যদি credit card টা হয়ে যাই, অবশ্যই কিন্তু সেই automatically আপনাকে request দিতে হবে না sir, automatically আপনার credit limit টা আপনার performance এর ওপর এখন যেমন আপনি performance টা আপনার maintain করছেন ঠিক আছে? same performance আপনি যদি maintain করেন না sir, automatically আপনার credit limit increase হয় আর যে credit limit টা increase হয় অনেক ভালো হয় sir, এমনও হয় sir কিছু কিছু customer thirty থেকে sixty পান direct sixty থেকে direct one lakh fifteen হয়, ঠিক আছে

আপনারা যেটা বলছেন যে, বাড়বে কতদিন time লাগে এটার ক্ষেত্রে? at least sir আপনাকে one year এইটা maintain রাখতে হবে sir one year সে তো এখন অনেকটাই time আছে তারমানে আমি ততদিন আর use করতে পারবো না sir আপনি use যেমন করছেন আহ usage সেরকম আপনি use করুন, কোনো অসুবিধা হবে না sir। আপনারা তো খুব ভালো ভাবে জানেন একটা credit card থাকলে অন্য bank গুলো credit card দেওয়ার জন্য কি করে,

কিন্তু আপনি দেখুন আপনার কিন্তু আমরা কিন্তু সেই যে সময়ে অন্য bank রা পিছিয়ে হাটে credit card দিতে, কিন্তু সেই সময় আমরা কিন্তু আপনাকে দিয়েছি credit card টা, অবশ্যই আমি তো অন্য credit card নিই নি আমি তো আপনাদেরই use করছি কিন্তু আমি আপনারা অসুবিধার কথা জানালাম, সেটা আপনারা দেখুন যে আপনাদের তরফ থেকে কোনো request নিয়ে কোনো mail করে কি কোনো ভাবে যে সম্ভব কিনা কারন আপনারা যে বলছেন যে আমি valuable customer আপনাদের যদি value থাকে আমার তাহলে আপনারা অবশ্যই দেখবেন, আমার transaction এর report ও দেখতে পারেন সেখানে তো কোনরকম

হ্যাঁ আপনি আমি check করে দেখতে পাচ্ছি আপনি normal যেমন recharge করেন আপনি mobile recharge এইটা থেকে করেন আপনি check করে দেখতে পাচ্ছি sir এতে কোনো আমি আহ বলেছি না যে এইটা আপনার sir আপনার usage খারাপ আছে এসব আমি বলছি না sir, আপনার usage ও সঠিক আছে সমস্ত কিছু but sir টা আপনার কম sir network টা আপনার কম। network কম আপনি বলছেন but সেটা তো আমি এই মুহূর্তে বাড়াতে পারবো না, তার জন্য আমার এখনও ছমাস time আছে, তালে আমাকে ছমাস এইভাবে তো wait করা তো সম্ভব নয়।

আমি online যেহেতু purchase করি loan নিয়ে আমি কী করবো?

online আপনি আহ sir আপনি যখন online কিছু order দেবেন আপনি তো cash on delivery ও পাবেন তাই না sir? সমস্ত কিছু cash on delivery থাকে না, আর এমনও কিছু জিনিস থাকে যেগুলো credit card ছাড়া purchase করা যাই না, মনে করুন আমি একটা purchase করবো online, ঠিক আছে?

আমার দরকার আছে, সেক্ষেত্রে আমি debit card বা আমি cash দিয়ে আমি কোনোভাবে purchase করতে পারবো না, কারন এটা international একটা transaction হবে, সেক্ষেত্রে আমি যে payment টা করবো সেটা only for credit card থেকেই হবে। আচ্ছা sir এমনও অনেক কিছুই আছে যেগুলো credit card ছাড়া সম্ভব নয় মনে করুন আমি একটা কিস্তি তে কোনো জিনিস নিবো online

ঠিক আছে বুঝতে

এটার ওপরে কাজ করবে আমি এখনি surety দিতে পাচ্ছিনা যে আপনার credit limit বেড়ে যাবেই, কিন্তু যেটা আমার হাতে আছে আমি সেইটা করতে পারবো sir আমি এখান থেকে একটা maximum আপনার request নিয়ে forward করতে পারি sir তালে আপনি request নিন আমাকে request number provide করুন। ঠিক আছে sir আমি এখান থেকে আপনার already credit limit increase আপনার card এর ক্ষেত্রে যেটা আমি এখানে কোনো limits set নেই আপনার as per limit এটা check করা হবে তারপর আপনাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আমি এখান থেকে এটা forward করে দিলাম sir আমাদের team check করবেন এবং সেটা আপনাকে জানাবেন sir এটার processing হতে কতদিন time লাগে? এটা ফাই আহ five to seven working days maximum। five days?

আপনার কাছে SMS এর মাধ্যমে দেখুন already চলে এসছে sir আমি check করে নি একটু দাড়ান জি

ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? okay sir ধন্যবাদ sir okay আপনার মূল্যবান টি সময় দেওয়ার জন্য আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

hello আমি মনি বলছি আজ আমি আমার জীবনের কিছু নিজস্ব Experiance নিয়ে তোমাদের সবাইকে বলতে চাই তো সেইসব Experiance নিয়েই আমি কিছু আমার মন্তব্য Share করতে চাই তো First Experience হচ্ছে আমার এই দুহাজার কুড়িতে আ একটা ভয়াবহ Corona নামক একটা রোগ এসেছিলো যেটা সবাই জানে তো এটাতে সত্যিই খুব এই রোগটা কারোর কাছে জানাও ছিল না হঠাৎ করে এই এরকম ভয়াবহ একটা Corona নামক রোগ এসে বাসা বাঁধলো এতে যে এটা নিয়েই বলতে চাইছি যেহেতু এই সময়ে আমি তখন Tuition পড়াতাম কোনো আর কোনো কাজ আমি করতাম না তো হঠাৎ করে এই Corona আসার পরে পুরো সরকার থেকে বলে দেওয়া হয়েছিল যে বাড়ি থেকে কোনোরকম বেরোনো যাবে না তাই জন্য আমার Tution ও চলে গেছিলো আর আমার পরিবারের সবাই একটা চার দেওয়ালের মধ্যে পুরো বন্ধ হয়ে গেছিলাম আ সেরকম Corona তো বাসাতো আমাদের শরীরে বাঁধতে পারেনি কারোরই পরিবারের কিন্তু যা প্রতিনিয়ত খবর দেখতাম কত মানুষের এর জন্য চাকরি চলে গেছিলো সেরকম আমার বাবারও চলে গেছিলো First এ তারপরে উম তারপরে হচ্ছে এই অনেকের চাকরি চলে গেছিলো অনেক খাওয়ার সমস্যা হয়ে গেছিলো যাদের কাছে যতটা পুঁজি ছিল জমানো ছিল টাকাপয়সা সেইসব দিয়ে কোনোরকম দিন উম গুজার ছিল সবাই মিলে কোনোরকম অতিবাহিত করছিলো সেরকম বেরোনো ও যেত না তো এই একটা সময় খুলে দেওয়া হতো সেই সময় তাড়াতাড়ি করে আমার বাবা বাজারে যেত আ কোনোরকম যেটুকুনি চলার মতো চলতে হয় সেইটুকুনি হচ্ছে জিনিসপত্র কিনে এসে আমাদের জীবন অতিবাহিত হচ্ছিলো এই করে কয়েকটা মাস কেটে গেছিলো খুবই অসুবিধার মধ্যে দিয়ে যেটাতে সবাই খুবই ভুক্তভুগি ছিলাম সেটা সবাই ই জানো জানো তোমরা আমরাও খুব ছিলাম সেরকম কিছু হয়নি But খুবই জ্বর হয়েছিল একটু খুবই অস্বত্বিকর পরিবেশ তৈরী হয়ে গেছিলো কিছুকে কোনো খাবার অনেকেরই আমার পরিবারের একজনের Corona হয়েছিল সেতো কোনোরকম কোনো স্বাদ পাচ্ছিলো না গন্ধ পাচ্ছিলো না এরজন্য খুবই Quarantine বজায় রাখতে হয়েছিল খুবই শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে চলতে হয়েছিল মানে সেই Experience টা কি বলবো খুবই অসুবিধা খুবই খারাপ

কিচ্ছু বলা যায় না এখনকার দিনে তারসাথে ওই দুহাজার কুড়িতে আমফান নামক ঝড় হলো যেটা সত্যি খুবই ভয়াবহ ঝড় ছিল যার ফলে অনেকের বাড়ির গাছ পরে গিয়েছিল গাছ পরে পুরো দেয়াল ভেঙে গিয়েছিলো যেই জায়গাগুলোতে সুন্দরবন জাতীয় যত এলাকা খবরে দেখেছিলাম যে পুরো ওদের বাড়িতে সব বলতে গেলে নেই অনেকে কতজন দুর দুর্ভিক্ষর মতো হয়ে গেছিলো অবস্থা তারমধ্যে সেই কটা দিন আমাদের এখানে কোনোরকম Current ছিল না কোনোরকম Net Connection ছিল না খুবই অসুবিধার মধ্যে দিয়ে আমাদের অতিবাহিত হতে হয়েছিল কটা দিন জল আসছিলো না যার জন্য Pump করে জল আনতে হচ্ছিলো মানে এই Experience টাই আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম আরেকটা Experience যেটা নিয়ে বলতে চাইছি যে আমি আপনাদের যেটা বলছিলাম আমারতো পুরো Tuition চলে গেছিলো

একটু ঠিক হয়েছিল সেটা হচ্ছে একটা জায়গায় আমি কাজের সন্ধান পাই আমার বান্ধবীর থেকে সেখানে Interview হয় যেটা একটা Project Base ই Job কাজ করছিলাম সেখানে হচ্ছে প্রথম দিনতো খুবই ভয় পেয়ে গেছিলাম মানে Tension হচ্ছিলো যে কিভাবে আমি কাজটা করবো

Tuition করতাম তো প্রথমে খুবই Nervous ছিলাম But এই জন্য আমার Experience কোনো ছিল না কাজের জন জায়গায় তো এখানে গিয়ে আমি অনেক রকম জিনিস জানতে পারলাম আসলে আমার একটু Conversation Power একটু Weak ছিল ওখানে অনেক Participant দের সাথে কথা বলতে বলতে আমি আমার Conversation Power টা আগের থেকে অনেক বাড়ি বাড়াতে পেরেছি এটার জন্য খুবই আমি Thankful আগে যতটা না আমি পারতাম এখন সেই তুলনায় অনেকটা আমি শিখেছি পড়তে পারি আর অনেক রকম কাজের Through তে আমি অনেকরকম জিনিস জানতে পেরেছি যেটা আমি Further অনেক কিছুতে কাজে লাগাতে পারবো অনেক কিছু এই ভাবেই শিখেছি এবং সেখানেই Continue করছি এখনো অবধি আমি চাই এইগুলো আরো কিছু শিখতে এখান থেকে যাতে আমি আরো আমার জীবনটাকে Better Life করতে পারি এই নিয়েই বলার ছিল তো আজকের মতো এইটুকুনিই বাকিটা আ আর তো নেই এইটুকুনিই আমার এই দুটো Experience নিয়ে বলার ছিল তো আজকের মতো আমি রাখছি Bye Bye

বল। hi লাইবা কী অবস্থা তোমার? আহ hello প্রিমো আমার অবস্থা আসলে খুব একটা বেশি ভালো না। আমার খুব ঠান্ডা লেগেছে এবং জ্বর সর্দি আছে। তোমার কী অবস্থা অনেকদিন পর

আমারো ওই যে ঠান্ডা লেগেছে। তুমি হয়ত আমার কন্ঠ শুনে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে আর আমার জ্বর সর্দি আর তারপর হাঁচি আসছে একটু পরপর তো হাঁচির কারণে আমি

এটা কী ঋতু পরিবর্তনের জন্য এসছে নাকি তোমার অন্য কোনো অসুখ?

না না অন্য কোনো কারণ না ঋতু পরিবর্তনের জন্য হঠাৎ করে এইরবম হয়ে গেছে। তো তুমিও বললে ত~ তুমি অসুস্থ অনেক তো তোমর কী জন্য? আমার আসলে ঋতু পরিবর্তন তো আছেই সঙ্গে আমার pneumonia ও হয়ে গিয়েছিল কিছুদিন আগে আমি হাসপাতালে ভর্তি ছিলাম pneumonia র কারণে।

তো এটা আসলে অনেক মারাত্মক জিনিস তুমি কিন্তু একটু সাবধানে থাকবে আর ওই যে ঠান্ডা ঠান্ডা একদম লাগাবে না। গরম গরম সবকিছু গরম গরম করার চেষ্টা করবে গরম জামা কাপড় পরবে গরম পানিও খাবে কিন্তু।

হ্যাঁ শুনেছি আমাদের বাসার পাশে একজন pneumonia হয়েছিল তো উনি একজন বয়স্ক মানুষ ছিলেন তো pneumonia হওয়ার পরে উনাকে আহ injection দেওয়া হয়েছিল তো তারপর pneumonia’র injection অনেক একটা মারাত্মক injection তো উনি সেটা দেওয়ার পরে আহ একটু আহ মাথার যে সমস্যা হয়ে গিয়েছিল তো উনি উনার ওই injection টার affect পরেছিল উনার মাথায় তো উনার brain এ উনার brain কিছুটা উম defect হয়ে গিয়েছিল তো

আহ না না pneumonia’র আসলে আমি জানি না ঠিক এরকম কিছু আছে কিনা তবে হ্যাঁ আমার যে ঠান্ডার জনিত রোগ হয়েছিল pneumonia হ্যাঁ তো এই কারণে কেরকমভাবে pneumonia হলে কিন্তু doctor এর কাছে অবশ্যই যেতে ভুলো না কারণ pneumonia একটা pneumonia হয়েছে আমার doctor আমি তো হাসপাতালেই ভর্তি ছিলাম তাইনা! উম তো এই কারণে আরকি আহ চাইছি যে আমাদের মানে সবাইকে সাবধানে থাকতে আমি দেখনা ঠিকমত কথাও বলতে পারছিনা pneumonia

বুকে এত জমে ছিল আমি কাশতে কাশতে খুব জমেছিল এরপর আমাকে একটা machine দিয়ে বুকের ভেতর থেকে বের কর~ বের করে আনতে হয়েছিল। সব এত কাশি এত বমি ছিল। হ্যাঁ সেটা আসলে খুবই অসুস্থ হয়ে যাওয়ার মত অবস্থা হয়েছিল। ও তাহলে তো অনেক খারাপ লাগছে শুনে তোমার এই এত অসুস্থ ছিলে তুমি। আমিও কিছুদিন যাবত অনেক অসুস্থ তো আহ শুধু কী সর্দি কাশি? সর্দি কাশি হলেও তো তবু থাকা যায় উম কিন্তু মাথা ব্যাথা যদি সাথে থাকে! তখন তো আর কিছু করাই যায় না আসলে। আহ আমার সর্দি কাশির সাথে মাথা ব্যাথা্ও আছে। তো আমি আসলে কো~ কোথাও শান্তি করে বসতে পারি না। তো ওষুধের উপরেই আছি শুধু । তোমার পরিবারের সবার কী অবস্থা?

হ্যাঁ হ্যাঁ তারা সুস্থ আছেন ঠিকই কিন্তু আর আহ পরিবার সবাই সুস্থ আছে ঠিকই কিন্তু এইযে আমাকে নিয়ে যে এত দৌড়াদৌড়ি করতে হল এ এটার জন্যই আরকি সবাই একটু মানসিকভাবে হয়ে পরেছে।

এতদিন অসু্স্থ ছিলাম এত মানে এত লম্বা একটা সময় আমার এত এত ধকল গেল আমার উপর দিয়ে আসলে এটা পরিবারের জন্যও একটু কষ্টকর সবার জন্য যারা আমার পাশে ছিলেন। শুধুমাত্র আমার পরিবারের মানুষজনই না আমর বন্ধু-বান্ধবরাও আমাকে বেশ সাহায্য করেছে। তারা আমার আহ যখন যে দরকার হয়েছিল সেখানে এগিয়ে এসেছে। এবং আমাকে যথেষ্ট পরিমাণে তারা সাহস যুগিয়েছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার জন্য মানসিকভাবে ভেঙে পরতে দেয়নি আমি এই সবাইকে খুবই কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাই আরকি। তুমি তো বোধ হয় আমি আসলে কাউকে জানানোর সুযোগ পাইনি। হ্যাঁ আমি জানি না আসলে। আহ জানি না এইজন্যে অনেক খারাপ লাগছে শুনে যে তোমার এত একটা বড় অসুখ গেল তোমার উপর দিয়ে একটা এত বড় একটা ধকল গেল তা আমি তোমাকে তোমাকে কিছুই মানে সাহায্য করতে পারি নাই তুমার আহ পাশে দাড়াতে

ঠিক আছে এটা খারাপ লাগার মত কিছু না আসলে তুমি না জানলে কিভাবে তুমি আমাকে ই করবে? তবে হ্যাঁ এখন যে তোমার সাথে অনেকদিন পর কথা বলছি কথা বলতে পারছি এটাই আমার জন্য অনেক আমার খুব ভালো লাগছে।

আহ কত ধরনের কত রকমের থাকে? আহ কী বলে কত রকমের আমাদের ইয়া excuse থাকে।

হ্যাঁ আসলেই আহ আসলে সবচেয়ে বেশি ব~বড় ইয়ে কী জানো? বড় সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে যখন একজন অসুস্থ থাকে তখন যদি তার বন্ধু-বান্ধব বা বাড়ির আশেপাশের লোকজন তাকে সাহস যোগায়। তার মনোবলটা বাড়িয়ে দেয়। তখন কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আর তখন মনে হয় যে হ্যাঁ বাস্তবে আহ উম বিপদে যারা থা বিপদে পরে~ পরলে যারা সাহায্য করে তারাই কিন্তু প্রকৃত বন্ধু হিসেবে থাকে। আর তারাই কিন্তু প্রকৃত শুভাকাঙ্ক্ষী থাকে। তো আমার মনে হয় যে তুম~ তুমি বা তোমার বন্ধু-বান্ধবের যারা তোমাকে এই দুঃসময়ে তোমাকে সাহায্য করেছে তোমাকে মনোবল যুগিয়েছে তারা আসলে তোমার সত্যিকারের বন্ধু। সেটা আমার মনে হয়। সেটা তো অবশ্যই আসলে আমিও তো বুঝ অসুস্থ না হলে বুঝতে পারতাম না। যে আহ তারা আমার জন্য কতটুকু আহ তারা আমাকে কতটা ভালোবাসে। হ্যাঁ সেটাই। আহ অসুস্থ হলেই বোঝা যায় আরকি আ~ আমারও অনেক আমিও অনেক অসুস্থ। তো সর্দির জন্য তুমি বুঝতেই পারছ আমার কন্ঠ শুনে যে আগের মত আর নেই।

বলবো যে তুমি একটা ভালো doctor দেখাও এখনি তুমি বসে থেকো না নিজে নিজে ঔষধ খেয়ো না, কারণ আহ অনেকসময় দেখা যায় যে আমরা নিজেরা হয়ত ইয়া সাধারন ঠান্ডা

মনে করে আমরা আরকি আহ অন্যান্য ওষুধ গুলো খাই। ঠিক আছে? সেটা আসলে করা যাবে না। আহ একটা doc একজন doctor এর পরামর্শ নিয়ে এরপর আরকি তোমার আমার মনে হয়

হ্যাঁ সেটিই। আমারও এ~ একি আমি কিছুদিন যাবত অসুস্থ হয়েছি তিন চারদিন হবে। তো এখন doctor এর কাছে এখনও যাইনি, নিজ থেকে ওষুধ খাচ্ছি আর আজকের দিনটা দেখব। যদি ভালো না হই তাহলে doctor এর কাছে যাবো আহ সেটা আসলে যেতেই হবে নাহলে আহ এতদিন হয়ে গেল আমার সর্দি কাশি ‍যদি ভালো না হয় doctor এর কাছে আমার উচিত যে doctor এর পরামর্শ নেওয়া সেজন্য যাবো। আহ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার যাওয়া উচিত এবং তুমি কিন্তু আমাকে জানিয়ো doctor তোমাকে কী বললেন হ্যাঁ? আর আহ এইতো আমাদের অসুস্থতা তো কী বলবো অসুস্থতার ব্যপারে আর নাই বলি। আহ কারণ এখন এই সময়টাই আসলে এমন শীতের শেষ আর গরমের শুরু। এই এই সময়টাতে খুব বেশি অসুখ ছড়ায় মানুষের। ঠান্ডাজনিত রোগ বেশি থাকে। বাচ্চাদের বেশি করে আহ মানে বিশেষ করে বেশি সমস্যা হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে।

এই সবই আরকি আমার জন্য আমার জন্য আরকি খুব মনে মন খারাপের একটা বিষয়। বুঝতে পেরেছো? হ্যাঁ সেটাই। আর অসুস্থতা আসলে আহ আল্লাহরই দান আর উম সুস্থতাও আল্লারই দান। আসলে অসুস্থতা না অসুস্থ না থাকলে বুঝতেই পারতাম না যে সুস্থতা কত বড় নেয়ামত আল্লার কতটুকু ভালো। আহ সুস্থতা সুস্থ থাকা কতটুকু প্রয়োজন আমাদের জন্য। আহ আসলে সেইজন্যেই অনেক ইয়ে লাগে, ভালো লাগে। আমি অসুস্থ হয়েছি এখন ওষুধ খাচ্ছি। দোয়া কোরো তোমার আব্বু আম্মুকে বলো আমার জন্য

অবশ্যই , আর প্রিমো আরেকটা বিষয় একটু সাবধানে থাকবে সেটা হচ্ছে যে এই ঠান্ডার সময়টা না অনেক রোগ মানে কী বলবো যে বাইরের অনেক রোগ খুব তাড়াতাড়ি এসে বাসা বাঁধে। তো একটু ভা~ ভালো খাবার দাবার খাওয়ার চেষ্টা কোরো পুষ্টিদায়ক খাবারদাবার গুলো একটু আহ খাবার চেষ্টা করবে এবং

বারেই আহ কী বলবো যে শরীরের জন্য কী বলবো ভালো নয় বা সাস্থ্যকর নয় ওগুলো একটু খাওয়া ওগুলো একটু খাওয়া আসলে কমাতে হবে। কারণ আহ এখন তো তোমার সুস্থ হওয়ার সময়

তো এর খেয়ে শুধু পেটা ভরালেই হবে না যেটা পছন্দ সেটা খেয়ে পেট ভরালেই হবে না আহ পুষ্টিকর খাবার খেতে হবে যেনো সেটা শরীরের কাজে লাগে শরীরের কোনো ক্ষতি না করে বরং শরীরকে আরো আহ তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে। যেমন বিভিন্ন ফল এখন আহ শীতের সময় বিভিন্ন সবজি খুব ‍বেশি পাওয়া যাচ্ছে সবজিগুলো খেতে পারো বেশি করে। তারপর তরল পানি শরবত হ্যাঁ এগুলো একটু গরম গরম খাবার চেষ্টা করবে যাতে হচ্ছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই আমি সেটাই খাবারের দিকটার দিকে একটু নজর রেখো। আর আমি তোমাকে বলবো যে তুমি একটু গরম গরম আহ soup খাওয়ার চেষ্টা করবে মুরগি মুরগির দিয়ে বানানো। সেটা আসলে শরীরের জন্যে খেতেও যেমন মজা শরীরের জন্যও কিন্তু তেমন খুবই উপকারি। আর এটা যেহেতু গরম গরম খাওয়া হয় তোমার আশা করছি যে ঠান্ডার ঠান্ডার বিষয়টা নিয়ে খুব উপকার পাবে।

আর হম ফল ফলাদি তো অবশ্যই খাচ্ছি। তুমিও শুনলাম তোমারও pneumonia হয়ে গিয়েছে তো তুমিও কিন্তু গরম গরম soup টা খেতে

আমি চেষ্টা করি গরম গরম এই soup টা খাওয়ার আহ শুধুমাত্র soup ই না গরম যেকোনো কিছুই আম~ আমাকে তো একদম doctor নিষেধই করে দিয়েছে ঠান্ডা হাতেও ধরা যাবে না। ঠান্ডা পানি দিয়ে গোসল করা যাবে না এবং গোসলও আমাকে বলেছে যে নিয়মিত না করতে একটু গায়ে পানিটা কম দিতে। হ্যাঁ কিছুদিনের জন্য। তো এই আমার যেহেতু খুব সহজেই ঠান্ডা লেগে যায় তো এই কারণে আরকি আমাকে একটু বলেছে যে আহ

আর কী জানো আমার ঠান্ডা লেগে গেলে নাক বন্ধ হয়ে যায় কারণ আমার ঐযে নাকের মধ্যে মাংস বৃদ্ধি একটা আহ ছিল মাংস বৃদ্ধি ছিল একটু তো আমি সেটাকে doctor এর পরামর্শ নিয়েছি, নিয়ে তারপর সেটাকে ইয়ে করে রেখেছি মানে ওষুধের দ্বারা দমন করে কমে~ কমিয়ে রেখেছি। কিন্তু যখন খুব বেশি ঠান্ডা লাগে তখন আসলে সেই আহ উপক্রম বেড়ে যায় তখন এইযে নাকের মাংস ‍বৃদ্ধির উপক্রমটা বেড়ে যায়। তখন আমার আসলে নাক বন্ধ হয়ে যায় দম শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সে কারণেই আসলে আহ আমি খুব তাড়াতাড়ি সর্দি ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে যাই। আর এটাই সবচেয়ে বড় সমস্যা।